এথায় উম উম রেশন দোকানতে একটা সাটার লাগা আছে অথায় আওয়ার যাওয়ার উম ম ঐখানে সাটার কে --

বিল্ডিং বানা আছে দেখতে নিয়ে ভালো লাগছে।

কেলা বানা আছে এইখানে আওয়ার যাওয়ার করবার জন্য রাস্তা আছে।

আহ ঘরের বাইরে পার্ক বা বোনা আছে।

এথায় কটা লেডিস সবাই আনা আওয়া যাওয়া করছে।

এ.টি.এম. লেখা আছে আহ ওথায় একটা ই রিক্সা দাঁড়া আছে রে রে ই রিকশার রং টা আহ ম আহ বুলু নেভি ব্লু রঙের আছে।

আহ উম সাদা রঙের পেইন্ট করা আছে।